তোমরা প্রায়ই দেখে থাকি যে ইঞ্জিনিয়াররা যেকোনো কাজের জন্য যে রাস্তা এটা তৈরী হওয়ার জন্য তো--- তারা রাস্তার ধারে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়ে।

আসবাবপত্র তা আমরা প্রত্যেকেই কিছু খুঁটিনাটি জিনিসপত্র দাম জিজ্ঞেস করি দেখি ।